মৌলিক পাটীগণিত অপারেটরের এই tutorial আপনাদের স্বাগত
আমি প্রথমে যোগ বিয়োগ গুন এবং ভাগ অপারেটর সম্পর্কে বলবো
যোগ বিয়োগ গুন একটি আফ্টাররিস্ক হিসাবে এবং ডিভাইড ফরওয়ার্ড slash হিসাবে লেখা হয়
সুতরাং আমাদের কাছে দুটি ভ্যারিয়েবল থাকবে
আমি num1 num1 একটি ভ্যারিয়েবল বানাবো এবং একে ১০ হিসাবে সংরক্ষণ করব এবং num2 কে ২ হিসাবে
সুতরাং এই উভয় পূর্ণসংখ্যা হল দশমিক বিন্দু ছাড়া
এখন বলুন আমি num1 এবং num2 একসাথে যুক্ত করতে চাই
তাই আমি num1 num2 যোগের উত্তর echo করি
চলুন এটি পরীক্ষা করি
সুতরাং ওটি ১২ ১০ এবং ২ num1 এবং num2 যখন ১০ এবং ২ যোগ করা হয় উত্তর হল ১২
এখন মাইনাস বিয়োগ চেষ্টা করি আমরা শুধু সেখানে বিয়োগ চিহ্ন প্রতিস্থাপন করব
refresh করুন এবং ওটি ৮ হবে
এখন মাল্টিপ্লিকেশন গুণন চেষ্টা করি ১০ গুন ২ ২০ হয় এবং আমরা ২০ পেয়েছি
এরপর ১০ ভাগ ২ ১০এর অর্ধেক হয় যা হল ৫
এখন আমরা কি করতে পারি যে আমরা এর শেষে কিছু যোগ করতে পারি
সুতরাং এটিকে num2 দ্বারা ভাগ করি
তাই আমার মনে হয় এই অপারেশন করবে যে এটা num1 এবং num2 যোগ করবে যাতে ১০ এবং ২ যোগ করলে আমাদের ১২ দেয় এবং তারপর ২ দ্বারা ১২ বিভক্ত হবে
সুতরাং ২ দ্বারা ১২ বিভক্ত ৬ দেবে
কিন্তু আসলে এটি কি করে যে এটা num2 নেয় এবং num2 দ্বারা বিভক্ত করে যা ১ দেবে এবং ওটিতে num1 যোগ করবে
সুতরাং এর means আমরা ৬এর পরিবর্তে ১১ পাবো
এখন এর কারণ এই হল যে division বিভাগ operator সর্বদা এডিশন operator আগে কাজ করবে গুণনের সাথেও একই হয়
এখন এটি সমাধানের জন্য আমাদের বন্ধনী লাগানো উচিত
বন্ধনী বলবে theআমরা প্রথমে এই অপারেশন নেবো এবং এখানে the আছে the করবো এবং তারপর ভাগ করবো the পূর্ণসংখ্যা be ভ্যারিয়েবল the কিছু হতে পারে
তাই এখানে এটা কি করবে যে num1 যোগ num2 অর্থাত ১০ যোগ ২ so ১২ আমাদের দেয় ১২ ভাগ ২ so আমাদের ৬ দেবে
ওটি refresh করি এবং আমরা দেখতে পারি যে এটা কাজ করেছে
সুতরাং এটি হল মৌলিক পাটীগণিত operators যেগুলি ব্যবহার করা সহজ
যদি আপনি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে তারা কাজ করছে কিনা নিশ্চিত করতে সর্বদা আপনার হিসাব calculator দিয়ে যাচাই করে নিন
আমরা শীঘ্রই we রকমের আরো কয়েকটি দেখবো
আমরা increment বৃদ্ধি গাণিতিক operator সম্পর্কে শিখব যা ১ দ্বারা বৃদ্ধি হয় কিন্তু আমি তার ব্যবহার একটু পরে করব
তাই অভ্যাস করুন এবং নিশ্চিত করুন যে আপনি তাদের ভালো করে শিখছেন
আমি কৌশিক দত্ত এই tutorial অনুবাদ করেছি এতে অংশগ্রহনের জন্য ধন্যবাদ